দাঁড়িয়ে আছে মুখে মাস্ক পড়া। ও হাতে একটি যন্ত্রাংশ।

অনেক গুলো বাস দাঁড়িয়ে আছে। কিছু লোক বাস -এ উঠবার চেষ্টা করছে কিছু লোক মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে।